বা DII এর wait করছে যে আপনি এখানে entry নিন। নিলে ওরা তখন market কে আরো নিচে fall করাবে। তাতে আপনার যে profit হওয়ার কথা সেটা আপনি loss করে দেবেন আর যারা এখানে entry নিচ্ছে smart ভাবে, তারা এখানে ভালো মতন profit করবে। তো always remember এরকম break out এ clear? তো এবার next দেখে নিন যে করার পর breakout হলে কেমন হয়? যেটা আমরা discuss করেছিলাম। কি price এরকম একটা renge এর কাছাকাছি গিয়ে যদি এখানে time spend করে time spend করা মানে কি? ভালো করে ভেবে দেখুন এই logic টা কি? ধরো এটা resistance এটাকে time spend করছে। তারমানে কি বার বার resistance কে ধাক্কা মারছে। ধাক্কা মারতে মারতে কি হয় যায়? ultimately এটা ভেঙে যাবে, তো সেটাই হয়। এটা যেরকম logically ভাবছি আমাদের chart এর উপরেও ঠিক একই logic কাজ করে। তো চলুন সেটা একটু দেখে নিই। দেখুন একদম simple ভাবে এখানে draw করা আছে, কি করেছে price তখন একবার দুবার তিনবারের কাছাকাছি resistance face করেছে। তারপর কি করেছে দেখুন? এর কাছাকাছি price halt করেছে halt করার পর এটাকে break করেছে। okay? এখানে আপনার entry হতো এখানে আপনার হতো then আপনি wait করতেন দেখুন এই যে এটাকে break করার পর price কি করেছে? এটা যেহেতু একবার দুবার তিনবার এর কাছাকাছি Price resistance পেয়েছিলো তা obviously আবার break হওয়ার পর এটা support পাবে। দেখুন এখানে support নেওয়ার চেষ্টা করলো then support নিলে বড় একটা candle এ এখানে confirm করে দিলো যে এখানে support পেয়ে গেছে। তাতে price যখন একদম gap up open দিয়ে দিয়ে আপনার target একদম achieve করে দিচ্ছে। তো এরকম ভাবেই হয়। যদি আপনি এখানে entry নিতেন আপনার এখানে easy আপনার once to four five এর কাছাকাছি target achieve হয়ে যেত। তো এটা আমি আপনাদের একটা example দেখলাম। চলুন আরেকটা example দেখে নিই। যে হওয়ার পর break out হলে কেমন power পাওয়া যায়? দেখুন এখানে কি করেছে price? একদম simple প্রথম এখানে resistance পেয়েছিলো তারপর এর কাছাকাছি গিয়ে same resistance এর কাছাকাছি halt করলো price halt করার পর একটা বড়ো candle দিয়ে break দিলো। তো break হওয়া মাত্রই আপনি এখানে entry নিতে পারতেন।

এই সব trap এ ফাফে আপনি পা দিবেননা confirm. ঠিক আছে okay আবার যে দুই number point টা আমরা জানবো যার মাধ্যমে বুঝতে পারবো যে break out টা false হচ্ছে নাকি সেটা original হচ্ছে? তো সেটা হচ্ছে একটা indicator তো indicator এর নামটা কি? নামটা হচ্ছে Volume তো volume কি? দেখুন আপনি যখন chart দেখবেন, ঠিক আছে? volume indicator লাগিয়ে, তখন দেখবেন এই নিচের দিকে ঠিক আছে? কিছু ছোট বড়ো green candle বা red candle দেখা যায়। যেরকম chart এর উপর candle গুলো তৈরী হয় সেই colour এরই red candle green candle দেখা যায়। but সেগুলো ছোট বড়ো অনেক রকম দেখা যায় তো এগুলো indicate করে volume এর ব্যাপারে। তো যখন দেখা যায় যে, ছোট্ট একটা green candle তৈরী হয়েছে।

আবার যখন দেখবো ওরকম বড় বড় quantity তে buy হয়েছে তারমানে বুঝতে হবে যে, এখানে যারা buy করছে তারা খুব পরিমানে বেশি বেশি করে buy করছে। আবার সেরকমই same যখন এরকম red candle দেখবে ছোট তার মানে বুঝতে হবে যে, যখন selling করা হচ্ছে তখন খুব কম quantity তে sell হচ্ছে। আর যখন এরম বড় বড় candle তৈরী হচ্ছে নিচের দিকে মানে volume এ তখন বুঝতে হবে যে, selling power টা অনেক বেশি। খুব বেশি পরিমানে sell করা হচ্ছে আপনি যে platform এই chart দেখছেন না কোনো? সেখানে আপনি volume পেয়ে যাবেন। indicator এ যাবেন গিয়ে search করবেন volume পেয়ে যাবেন। যাইহোক তো এই volume টা কিভাবে আমাদের একটা false break out বা original break out কে indicate করে? দেখুন ভালো করে concept বঝুন, Then এখানে একটা resistance আছে ওই resistance টা যখন price break করছে, তো আপনি মনে করছেন যদি আমি এইখানে buy করি তাহলে break হয়ে যাবে, no. এরকম হয় না। এইটা break করার জন্য না সত্যি কারের যদি একটা resistance হয় তো এটাকে যদি break করতে হয় তাহলে একটা বড়বড় player দের এখানে activity থাকতে হবে। যে করে তো তাদের support বোঝা যাবে volume এর মাধ্যমে। যদি তারা support করে তাহলে বোঝা যাবে যে break out টা একটা

তার থেকে ভালো যখন দেখছি break out ও হচ্ছে আর সাথে দেখছি volume ও অনেক বড়ো বড়ো রয়েছে তাহলে এখানে আমাদের কাছে ninety nine percent confirm থাকবে যে break out টা successful হতে পারে। okay? তো এইভাবে একটা break out কে আমরা volume এর মাধ্যমে identify করতে পারবো। তো চলুন দেখে নিই এর ও কিছু example তাতে আমার কাছে আরো picture টা clear হয়ে যাবে। আর হ্যাঁ যদি আমাদের এই video টা আপনার পছন্দ হয়, সাথে বাংলায় যদি share market এর উপর content ভেঙে ভেঙে পেতে চান? তাহলে অবশ্যই আমাদের channel টাকে subscribe করুন। তাতে আমাদের support অনেক বাড়বে। okay? তো চলুন দেখে নিই যে, volume এর কি বলছে আমাদের? দেখুন এখানে কি করেছে price? একদম simple প্রথমে resistance পেয়েছে তারপরে resistance পাওয়ার পর resistance zone এর কাছাকাছি যখন price আসলো volume কিন্তু অনেক dry হয়ে গেছিলো। তারপর এখানে দেখুন volume suddenly অনেক spike করছে। তার মানে বোঝা যাচ্ছে যে, এখানে বড়ো বড়ো player দের এখানে activity বোঝা যাচ্ছে। যখন এরকম বড়ো বড়ো candle তৈরী করে মানে volume এ,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 হ্যাঁ এই break out টা সত্যিকারের একটা successful break out হতে পারে। তো এইটা দেখলাম একটা example. তো চলুন দেখে নিই আরো দু তিনটে example তাতে আপনাদের কাছে পুরো hundred percent clear হয়ে যাবে। okay? দেখুন price যখন এখানে resistance পেয়েছে, এই তিন জায়গায়? Then যখন break করছে break করার সময় দেখুন প্রথমে যখন resistance পাচ্ছিলো, তখন দেখবেন volume কিন্তু dry হয়েছিল। আর যখন break করছে break করার সময় দেখুন suddenly volume একটু বেশি হয়েগেলো। তো এরকম volume যখন বেশি হলে obviously তখন market উপরের দিকে যে~ যেতে শুরু করলো। আর এখানে break ও হয়ে গেলো। তো এভাবে volume এর activity আমরা বুঝতে পারি। তো চলুন দেখে নিই আরেকটা, দেখুন এখানেও কি দেখা গেছে? price এক বার দু বার তিন বার করে এখানে resistance পেয়েছিলো। এই resistance resistance কে যখন break করছে তখন দেখুন suddenly এখানে volume spike দিয়ে দিচ্ছে। volume যখন বাড়ছে resistance কে break করছে তাহলে সেই break out successful হওয়ার সম্ভবনা বেশি থাকবে। আর ঠিক সেরকমই তাই করেছে market একদম উপরের দিকে চলে গেলো।

Then যখন এই candle টা তৌরি করলো নিচের দিকে volume ও দেখুন volume ও কিন্তু spike দিয়ে দিলো। তাহলে বুঝা যাচ্ছে যে এখানে বড় player রা এখানে interest দেখাচ্ছে। তারা যদি buy করে market উপরে যেতে বাধ্য। আর তাদের সাথে আমরা মিলিয়ে এখানে buy করবো তাহলে আমাদেরও profit হওয়া বাধ্য clear? তো এখানে কি করেছে? price দেখুন একটা প্রথমে channel এর মধ্যে ছিলো আর এই channel এর মধ্যে থাকাকালীন দেখুন volume ও অনেক dry হয়ে গেছে। volume নেই বললেই চলে। Then যখন এই জায়গায় এসে price যখন break করলো suddenly দেখুন volume spike হয়ে গেলো। তাহলে বোঝা যাচ্ছে যে price এখানে break দিয়ে উপরে যাওয়ার জন্য ready হচ্ছে। তো আমরা এখানে চাইলে buy করতে পারতাম এই volume এর confirmation এর সাথে, তাতে আমাদের profit হতো।

Angle তৌরি করলো angle তৌরি করার পর যখন এই জায়গাটা break করলো suddenly দেখুন price কিন্তু খুব dry হয়েছিল। এখানে দেখুন automatically বড় বড় colour এর একদম green candle তৌরি হচ্ছে। মানে buying হচ্ছে বড় বড় ভাবে। তো যখন দেখছেন এরকম বড় বড় ভাবে Volume এর মাধ্যমে এই level টাকে break করছে ঠিক আছে তাহলে বুঝতে হবে যে, এই হজমটা বা এই break out টা successful হতে পারে। তো আশা করি আপনার কাছে video টা clear হয়ে গেলো যে, কি ভাবে আমরা আগের থেকে predict করতে পারবো যে, এই Break out টা successful হতে পারবে? নাকি brack out টা fail হয়ে যাবে? তো সেইটা আমরা জানবো volume এর মাধ্যমে আর সাথে যদি কোনো একটা resistance এর কাছাকাছি price যদি halt করার পরে সেটাকে break করে then আমরা তখন entry নিতে পারবো। আর যদি এই

আহ খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ এই মাত্র হলো

এখন ভাত সবজি হম সবজি কি সবজি? সবজি বলতে এমনি বাগান চচ্চড়ির মতো আর কি আরে বাহ্ ভালো তো পুষ্টিকর খাবার খাচ্ছ

সঙ্গে কি ছিল শুধুই সবজি সবজি ডাল আলুমলা হম বাহ হ্খাওয়া দাওয়া করো

হ্যাঁ মোটামুটি সবাই ভালো মোটামুটি কেনো না খুব ভালো

যে পড়াশোনা কেমন চলছে এখন

কেন ভালো স্টুডেন্ট তুমি হ্যাঁ এইতো কয়দিন আগে পরীক্ষা দিলাম eleven এ final পরীক্ষা বাহ্ পরীক্ষা কেমন হয়েছে হ্যাঁ মোটামুটি সব ভালো হয়েছে হম দিয়ে আজকে কি অনুষ্ঠান আছে তোমাদের গ্রাম এ আজকে উম আজকে আছে dance প্রোগ্রাম হম social dance তাই তো

শুরু হবে কখন হ্যাঁ যাবো কখন শুরু হবে শুরু হবে নটার পর উম হম ভালো

যা এখন weather যা এখন বৃষ্টি হলে অনুষ্ঠান একদম ঘুচকে যাবে সেদিন তো অনুষ্ঠান আরম্ভ হতে চলছে সেইরকম ভাবে বৃষ্টি হম পরপর হম একদিন দুইদিন তো বৃষ্টি অনুষ্ঠান দেরি করে শুরু হয়েছে

আমাদের গ্রামেও অনুষ্ঠান আছে চলে আসবে family র সাথে

যাত্রা তোমার পরের দিন আছে

আজকে আছে নৃত্য সংগীত আজকে নাচ আছে নাচ মেয়েদের নাচ হ্যাঁ নাধুরজি নাচবে না

বলছি নাধুরজি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নান্টুর মেয়ে নাচবে অমালের সব অমলেশ দেশজী তারাও নাচবে আর খেলাও হবে আজকে বিকেলে খেলা আছে দড়ি টানাটানি সুন্দরী টাকা দেয়নি ছোবরাম করতে পারো না আমি এইসব বেপার show off করবোনা

রাতের আছে আহ লাইট থাকবে না হ্যাঁ সে লাইটবিহীন হলেও আলো ঠিকাছে লুকোচুরি খেলা আর কি

দিয়ে এখন বাড়িতে নাকি এদের বাড়ির তলে আছি দিয়ে তোমার এখন উম তোমার ইয়ে চলছে coaching চলছে তো coaching নাহ coaching তো এখন যাচ্ছিনা পরীক্ষা শেষ হয়ে গেছে এই যাবো ভাবছি এই ফেব্রুয়ারি তে তোমাদের সে গনেশ পুজো নাকি শুক্রবার পরের সপ্তাহে

না কি একটা পুজো আছে না

এই বীরপুরগড়ের এদিকে ওই মাঠটাতে হ্যাঁ

সেটা বজরংবলীর পুজো হনুমানের

হম সেটা কবে কত তারিখ শুক্রবার পরের সপ্তাহে হবে হয়তো সেরকম শুনিনি তিরিশ তারিখ বলছে জ্ঞানভাসে না হ্যাঁ সেখানেও ভালো প্রোগ্রাম হয় তন্ময়দা ওরা আছে তো হম কদিন হবে

টানা তিন চারদিন হয় তো হবে তিন চারদিন

হ্যাঁ প্রত্যেকদিন অনুষ্ঠান উম দিয়ে কোথায় আছো তুমি আমি তো বাড়িতে ও খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হম খাওয়া দাওয়া হয়ে গেছে

হম

কে আমার বৌদি

তারা খাচ্ছে এখন খেতে খেতে দিচ্ছে সব দাদা বাড়িতে ঘুমোচ্ছে আচ্ছা

হম যাবো ভাবছি তাহলে বিকালের দিকে যাবো

আপাতত জ্বরটা নেই আপাতত এখন কি হয় তারমধ্যে জ্বরটা কেটে জ্বরটা কেটে গেছে ওই দুর্বলতাটা কাটেনি

শরীরের দুর্বলতাটা কাটেনি তাই তো

মানে হঠাৎ করে জ্বর চলে আসে বুঝতে পারিনা এই গিয়ে

গিয়ে আজকে হম মানে match লাগাতে তো আসবে ও IPL

ও কার খেলা আছে খেলা আজকে নেই আছে শুক্রবার আজকে একটু শুক্রবারের match টা আজকে আজ থেকে লেগে লাগিয়ে রাখতে হবে ও আচ্ছা বুঝতে পেরেছি discount discount আছে শুক্রবার আছে তোমার উম গুজরাট আর উম চেন্নাই

আহ ছতারিখ ছতারিখ যে কলকাতা যাবে বলছিলে যাবে নাকি উম ছ তারিখ কলকাতার টিকিট তো হয়নি যাওয়া হবেনা উহ না বলছিলে না উহ সে তো বলছিলো টিকিট হয়নি এরজন্যে যাওয়া হবেনি টিকিট এর value বেড়ে গেছে অনেক

হম sit

অনেক বেশি সাড়ে আটশোর নিচে নেই কোনও সব থেকে কম কম budget সাড়ে আটশো তার ওপরে তো আছেই তাহলে live TV দেখলেই অনেক ভালো হম যেদিন যাবো তাহলে আবার একটা date করা হচ্ছে যেতে চাইলে যেতে পারো আহ আঠেরো তারিখ এপ্রিল এর তবে সেইদিন ব্যাঙ্গালোরের খেলাটা ভালো লাগতো আর কি হম বিরাট কোহলি আসার পর

বিরাট কোহলি দীনেশ কার্তিক উম আর জনি সিন উহ জনি সিন ক্রিকেট খেলে? খেলবে এখন এবার night night খেলে সে সে night খেলে নাকি night খেলে night ও হো night এ তোমার এ দাবা খেলে

উম night এ ছোয়াছুয়ি দিয়ে তোমার আজকে আসবে তো রাত্রে হ্যাঁ যাবো তো ভাবছি কি হয় দেখি এখনো কেন

বৃষ্টি